এবং অনেক মানুষ লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এই এ.টি.এম. টার সামনে এবং অনেক গুলো মোটর সাইকেল বাইক সাইকেল সব দাঁড়িয়ে আছে ।

এবং একটা মানুষ দুটো মানুষ কে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে এবং দুটো মানুষ বসে আছে তার মধ্যে একটা মানুষ কানে ফোন দিয়ে কথা বল --